লিব্রিঅফিস বেস এর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল ডাটাবেজ নকশা সংক্রান্ত পূর্ববর্তী টিউটোরিয়াল এর পরের অংশ
এবং এখানে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করবো160 4
তথ্য উপাদান কলামে পরিবর্তন করা
প্রধান কী নির্দিষ্ট করা
টেবিলে সম্পর্কগুলি স্থাপন করা
শেষ টিউটোরিয়ালে আমরা একটি সহজ গ্রন্থাগার অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস গঠন প্রক্রিয়াটি শুরু করেছিলাম
আমরা প্রথমে গ্রন্থাগার ডাটাবেস নির্মাণের উদ্দেশ্য নির্ধারন করেছিলাম
তারপর আমরা গ্রন্থাগার সম্পর্কে তথ্য খুঁজে বের করে সংগঠিত করেছিলাম এবং আমরা সব তথ্যকে কয়েকটি টেবিল এর মধ্যে বিভক্ত করেছিলাম
আমাদের গ্রন্থাগার ডাটাবেসের মধ্যে চারটি টেবিল রাখা হয়েছিল বুকস অথর্স পাবলিকেশনসহ এন্ড মেম্বার্স তাহলে এবার আমাদের পরবর্তী ধাপে যাওয়া যাক160 তথ্য উপাদানগুলিকে কলামে পরিবর্তন করা
এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি টেবিলে আপনি ঠিক কোন তথ্য উপাদানগুলিকে রাখতে চান
আমাদের আগে চিহ্নিত করা প্রতিটি তথ্য উপাদান একটি ক্ষেত্র হয়ে যাবে এবং টেবিলের মধ্যে কলাম হিসাবে প্রদর্শিত হবে
পর্দার ছবিতে দেখা যাচ্ছে বুকস টেবিলে ৫ টি কলাম আছে যেগুলিকে ক্ষেত্র বলা হয়
তাহলে এখানের প্রত্যেক সারি বা রেকর্ড এ একটি বই সম্পর্কে তথ্য বিভিন্ন কলামে রয়েছে
একইভাবে অথর্স টেবিলের প্রত্যেকটি রেকর্ডে মাত্র একজন লেখক সম্পর্কে তথ্য রয়েছে
পাবলিশার্সস টেবিলের প্রতিটি রেকর্ড এ মাত্র একজন প্রকাশক সম্পর্কে তথ্য রয়েছে
এখন আপনি প্রয়োজন অনুযায়ী কলামগুলি আরো পরিমার্জন করতে পারবেন
উদাহরণস্বরূপ আপনি লেখকদের নাম নাম ও পদবিতে বিভক্ত করতে পারেন যাতে সেই কলাম অনুযায়ী খোঁজা বা সাজানো সহজ হয়ে যায়
টেবিলের মধ্যে গণনার ফলাফল পৃথক কলাম হিসাবে সংরক্ষণ করার প্রয়োজন নেই
আপনি যখনি ফলাফল দেখতে চাইবেন বেস তেখনি সেটাকে গণনা করা দেখিয়ে দেবে
এখন আমাদের টেবিল ও কলাম সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে এরপর শেখা যাক কিভাবে প্রধান কি নির্দিষ্ট করা যায়
আগে প্রধান কী সম্পর্কে একটু আলোচনা করা যাক
প্রতিটি টেবিলে অবশ্যই এমন একটি কলাম বা ক একটি কলাম এর গুচ্ছ থাকা উচিত যা প্রতিটি সারিকে আলাদাভাবে সনাক্ত করবে
এই কলাম বা কলাম্গুলির গুচ্ছকে টেবিলের প্রধান কী বলা হয়
এটি সাধারনতঃ একটি অনন্য সনাক্তকারী সংখ্যা হয় যেমন একটি বই এর ইদ অথবা কোনো লেখক আইডি
এই প্রধান কী ক্ষেত্র ব্যবহার করে আমরা খুব দ্রুত একাধিক টেবিল থেকে সম্পর্কিত তথ্য যুক্ত করতে পারি এবং তথ্যগুলি একসাথে আনতে পারি
এছাড়াও প্রধান কী তে কোনো মান পুনরাবৃত্তি হতে পারবে না
উদাহরণস্বরূপ আপনি প্রধান কী হিসাবে মানুষ এর নাম ব্যবহার করতে পারবেন না কারণ নাম সবার জন্য আলাদা নাও হতে পারে
একই টেবিলে একই নামের দুজন মানুষ থাকতেই পারে
এছাড়াও একটি প্রধান কীতে সবসময় কোনো মান থাকতে হবে
যদি এটি খালি বা নাল হয় তাহলে আমরা এটিকে কোনো প্রাথমিক কী হিসাবে গণ্য করতে পারবো না
একটি প্রধান কী কলাম এ সবসময় কোনো না কোনো মান অবশ্যই থাকা সুনিশ্চিত করতে আমরা সেই কলাম এর তথ্য প্রকার অটোনাম্বার নির্দিষ্ট করতে পারি যার মান বেস স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন করে
এবার পর্দায় ছবিতে যেমন দেখানো হবে আপনি সেভাবে টেবিলের জন্য প্রধান কী নির্দিষ্ট করতে পারেন বুকস টেবিলের জন্য বুকিড অথর্স টেবিলের জন্য অথরিড পাবলিশার্স টেবিলের জন্য পাবলিশার্সিড একইভাবে যদিও এখানে দেখানো হয়নি মেম্বার্স টেবিলের জন্য প্রধান কী হবে মেম্বেরিড আসলে আমরা টেবিলের মধ্যে প্রধান কী নির্দিষ্ট করার দ্বারা এন্টিটি ইন্টিগ্রিটি বজায় রাখছি
এন্টিটি ইন্টিগ্রিটি নিশ্চিত করে যে টেবিলের মধ্যে কোন রেকর্ড দুবার নেই
এটি আরো নিশ্চিত করে যে যে ক্ষেত্রটি টেবিলের মধ্যে প্রত্যেকটি রেকর্ডকে আলাদাভাবে সনাক্ত করে সেটি ইউনিক বা অনন্য হয় এবং সেটি ফাঁকা না থাকে
এখন যখন তিনটি টেবিলে প্রধান কী রয়েছে তখন আমরা সম্পর্ক স্থাপন করে টেবিল গুলিকে সংযুক্ত করতে পারি
যেহেতু আমরা বেস এ সম্পর্ক স্থাপন করতে পারি এটিকে একটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে বলতে গেলে আরডিবিএমএস বলা হয়
সম্পর্ক কয়েক ধরনের হয়
এখন সেগুলি নিয়ে আলোচনা করা যাক
প্রথমে জানা যাক one to মানি বা এক থেকে অনেক সম্পর্কটি কি
বুকস এবং মেম্বার্স টেবিল দুটিকে দেখুন
একটি বই একজন লেখকের দ্বারা লিখিত হয়
এমনও হতে পারে কোনো বই এর দুই বা তার বেশি সহলেখক আছে
কিন্তু আমরা আমাদের আলোচনাকে একটি লেখার একজনমাত্র লেখকেই সীমিত রাখবো
আমাদের উদাহরণ এ একজন লেখক অনেক বই লিখতে পারেন
সুতরাং অথর্স টেবিলে থাকা একজন লেখক এর জন্য বুকস টেবিলে সেই লেখক এর দ্বারা লিখিত অনেক বই আছে থাকতেই পারে
অতএব এটি একটি এক থেকে বহুর সম্পর্ক
এই সম্পর্কটিকে গ্রন্থাগার ডাটাবেসের মধ্যে উপস্থাপন করতে আমাদের অথর্স টেবিলের প্রধান কী অর্থাত অথর ইদ কে বুকস টেবিল এর মধ্যে যোগ করে
তাহলে বুকস টেবিলে অথর ইদ হলো ফরেন কী
একইভাবে পাবলিশার্স টেবিলের প্রধান কী অর্থাত পাবলিশের ইদ কে বুকস টেবিলে যোগ করলে সেটি বুকস টেবিলে ফরেন কী হয়ে যাবে
সুতরাং কয়েকটি টেবিলের মধ্যে একটি বা একাধিক কলামগুচ্ছ ভাগ করে নিলে আমরা ডাটাবেসের মধ্যে এক থেকে বহুর সম্পর্ক উপস্থাপনা করতে পারব
এবং ফরেন কি ব্যবহার করে টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে
তাহলে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে একটি টেবিল এর প্রধান কী টিকে দ্বিতীয় টেবিলে ফরেন কী হিসাবে ব্যবহার করতে হবে
একে রেফারেনশিয়াল ইন্টিগ্রিটি বলা হয়
অর্থাত একটি টেবিল এর প্রতিটি ফরেন কী এর মান সম্পর্কিত টেবিলের কোনো একটি প্রধান কী মানের সাথে সমান হতেই হবে
এর পরে যানা যাক বহু থেকে বহু সম্পর্ক বলতে কী বোঝায়
এখন টেবিল নকশায় ফিরে যাওয়া যাক
একটি বই গ্রন্থাগারের অনেক সদস্যদের দেওয়া যেতে পারে এখানে আমরা ধরে নিয়েছি বইটির অনেকগুলি কপি গ্রন্থাগারে উপলব্ধ আছে
একইভাবে একজন সদস্য অনেকগুলি বই ধার করতে পারেন এখানেও ধরে নিচ্ছি বইগুলি উপলব্ধ রয়েছে তাই এটি একটি উদাহরণ যেখানে একাধিক বই একাধিক সদস্যদের দেওয়া হচ্ছে
যা বহু থেকে বহুর সম্পর্ক বোঝায়
এবার আমাদের ডাটাবেসের মধ্যে এই বহু থেকে বহুর সম্পর্ক উপস্থাপন করতে একটি তৃতীয় টেবিল তৈরি করতে হবে বুকসিশ্যুড টেবিল যেটিকে একটি সন্ধি টেবিল বলা হয়
এখানে আমরা বুকস এবং মেম্বার্স এই দুটি টেবিল থেকেই প্রধান কী নিয়ে বুকসিশ্যুড টেবিল এ যোগ করবো
ফলস্বরূপ বুকসিশ্যুড টেবিল এ সদস্যদেরকে দেওয়া প্রতিটি বই এর তথ্য থাকবে
তাহলে একটি তৃতীয় সন্ধি টেবিল তৈরি করে আমরা বহু থেকে বহু সম্পর্ক উপস্থাপন করতে পারি
এবং পরিশেষে এক থেকে এক সম্পর্ক নিয়ে আলোচনা করা যাক
কখনও কখনও কিছু বৈশিষ্ট্য বা কলাম শুধুমাত্র কিছু নির্দিষ্ট তথ্য সাপেক্ষ হয় তাই সেই কলামগুলি খুব কমই মান থাকে
যেমন ধরুন শুধুমাত্র একজন লেখক ছাড়া অন্য কারুর কোনো ওয়েবসাইট ঠিকানা নেই
এবং তাই অথর্স টেবিলের নতুন ওয়েবসাইট কলাম অধিকাংশই খালি থেকে যাচ্ছে এবং সেইজন্যই ডিস্ক এর অনেক স্থান নষ্ট হচ্ছে
এর পরিবর্তে আমাদের এই কলাম্ টিকে আর একটি প্রাসঙ্গিক টেবিলে স্থানান্তরিত করে দিতে হবে যেটির ও প্রাথমিক কী হবে একই অথর আইডি
প্রাসঙ্গিক টেবিলের প্রত্যেকটি রেকর্ড প্রধান টেবিলের ঠিক একটি রেকর্ড এর সাথেই মিলবে
যা এক থেকে এক সম্পর্ককে বোঝায়
তাহলে আমরা এখানে ডাটাবেসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে শিখেছি
এখানেই লিব্রিঅফিস বেস এ ডাটাবেস নকশা সংক্রান্ত টিউটোরিয়াল এর দ্বিতীয় ভাগ সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা ডাটাবেস নকশা সম্পর্কে এই নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করেছি160 4
তথ্য অংশগুলিকে কলাম এ পরিবর্তন করা
প্রধান কী নির্দিষ্ট করা
6
টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যাবে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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়